দেখে আগে বের হওয়া যাক এএ সাইড -এ সাইড -এ একটা লোক আছে ।

এটা এখানে ফুলের বাগান মতন আছে গাছ গুলা একদম ভালো ভালো দেখাচ্ছে ।

সাদা সাদা এখানে একটা লোক এখানে এ বিচছে ।

উম ঘর আছে ঘরটাতে অনেক ভের বকরি আছে ।